রয়েছে শারীরিক সুলভ গঠনের জন্য আমাদের প্রত্যেককে যাওয়া উচিৎ --

এবং পার্লার -টি খুব নামী দামি।

এটা একটি লেক বা পুকুর |এখানে আমরা বর্তমানে আমরা পুকুর কে অপরিষ্কার রাখা উচিৎ নয় পরিষ্কার রাখাই উচিৎ ।

তাই সবাইকে সচেতন হতে হবে --